হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটা রোড আছে সেখানে কিছু বাচ্চা ছোটাছুটি করছে তো এটা আমাদের ছোটবেলা থেকে স্কুল খোলা আছে তো এখানে যে ছোটাছুটি করে ফার্স্ট হবে সে আমাদের আই.পি চাকরির ফার্স্ট ট্রেনিং পেয়ে যাবে। তো চিন্তা নেই আপনারা যোগাযোগ করুন আর একেনে।

হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের মধ্যে কিছু বেঞ্চ আছে | তো এই বেঞ্চ গুলো খুবই সুন্দর দেখাচ্ছে । তো আপনারা চাইলে পরে বেঞ্চ বানাতে পারেন তো আপনারা লেট না করে আমাদের কাছে চলে আসুন । আর আমাদের সাথে যোগাযোগ করে --